এটা একটা গার্ডেনের মতন যেটার মধ্যে স্প্রিং স্প্রিংকেল করে।

আর বামদিকে ছোট টিনের একটা ঘর আর অনেক বড় বড় কিছু গাছপালা দেখা যাচ্ছে।

এখানে একটা বড় সাদা কালারের রুম দেখা--

এখানেও একটা ঝর্না দেখা যাচ্ছে।

ঝরনার সাইড দিয়ে অনেকগুনো বড় গাছ ছোট ছোট গাছ দেখা যাচ্ছে।

আঃ আকাশী কালারের কিছু একটা পড়ে রেখেছে।

আর সাইডে ছোট ছোট পটের মধ্যে কিছু কিছু ছোট ছোট গাছপালা আছে।

সামনের দোকানটা হলুদ আর লাল দিয়ে নীচে ডিজাইন করানো আছে।

আর ডান দিকে একটা হলুদ কালারের বিল্ডিং আছে যার লাল কালারের টিন দিয়ে ছাদ আছে সামনে একটি সাদা কালার বিল্ডিং আছে কিছু নারিকেল গাছ আর দিনটা মেঘলা।

আর এখানে দুই সাইডে বিল্ডিং আছে হলুদ কালারের।

এখানে অনেকগুলো গাড়ি দাঁড়া করানো আছে।